স্টেজটি সুন্দর করে সাজানো রয়েছে।

উপরের মধ্যে লেখা রয়েসে বেজ নন বেজ আরও উপরের দিক থেকে লাইট জ্বলতেসে।

এই ছবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে সামনে একটি রাস্তা রয়েসে।

সাইডে একজন সিকিউরিটি গার্ড কেও দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামোনে অনেকগুলা গাসপালা রয়েসে।

বিল্ডিংয়ের সামোনে একটি জায়গা ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে।

আরো ভারতের জাতীয় পতাকাটি উত্তোলন করা হবে।

শোকেসটি কাঠের তৈরি শোকেসটির মধ্যে দুটি কম্পিউটার রাখা রয়েসে।

সাইডের মইধ্যে দিয়া আরো অনেকগুলা বস্তু রাখা রয়েছে কাটুনের মইধ্যে ।

এই সবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে সামোনে বড় একটি রাস্তা রয়েসে।

রাস্তার মইধ্যে দেখা যাচ্ছে অনেকগুলা গাড়ি রয়েসে তার মধ্যে পেট্রোল অটোও রয়েসে একটি বড় বাসকেও দেখা যাচ্ছে।

রাস্তার মধ্যে আরো অনেকজন মানুষও রয়েছেন সামোনের দিকে অনেকগুলা বিল্ডিংও দেখা যাচ্ছে।

নিচের দিকে অনেকগুলা চপ্পলও দেখা যাচ্ছে।

বিল্ডিং -টির নীচে অনেকগুলা পুরুষ এবং মহিলা একসাথে লাইন -এর মইদ্যে দাঁড়িয়ে রয়েসেন।

সাইডের দিকে আরও অনেকগুলা মানুষও দেখা যাচ্ছে।

এই সাবিটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ঔষধের ফার্মাসি রয়েসে।

উপরের দিকে অনেকগুলা বড় ডিবিও রয়েসে।

স্টেজের মইধ্যে দুজন ব্যক্তি রয়েসেন চেয়ারের মধ্যে বসা একজন ডোল বাজাচ্ছেন।

অনেকগুলা ওয়ার পড়ে রয়েসে সাইডে আরও অনেকজন গিটার বাজাচ্ছে।

দেওয়ালের সাইডে একটি ইলেকট্রনিকওয়্যারও দেখা যাচ্ছে একটি প্রিন্টারও রয়েছে।

সামোনের দিকে অনেকগুলা গাসপালাও দেখা যাচ্ছে।

শোকেজের ভিতর অনেকগুলা বস্তু রাখা রয়েসে ছোট ছোট কার্টুনের মইধ্যে।

এই ছবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে সামোনে একটি বড়ো বিল্ডিং রয়েসে ।

বিল্ডিং -টির উপরের তলায় পোস্টার -এর মধ্যে লেখা রয়েছে টাইটান আই ।

দোকানটির ভিতরে অনেকগুলো লাইট জ্বলছে।

সামোনের দিকে একটি গরও দেখতে পাচ্ছি লাল রঙের।

ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ফ্রিজ রয়েছে।

একটি গোলাপী রঙ্গের আরও একটি হলুদ রঙ্গের ।

এই ঘরের মধ্যে একটি পোস্টার লাগানো রয়েসে পোস্টার টির মধ্যে দেখা যাচ্ছে এটি একটি এ_টি_এম ।

যেটি দেখতে খুবই সুন্দর লাগচে ।

জায়গাটির মধ্যে অনেকগুলা হরিণ রয়েসেন হরিণ গুলার মাথায় ডাল রয়েসে।

অনেকগুলা সিম রাখা রয়েসে আরো টমেটো রয়েসে করলা বেগুন আরো অনেক কিছু।